এমনি রবিবার পড়লে বেশি ভিড় হয় others দিনএ অতোটা ভিড় থাকলে না থাকলেও রবিবার টা বেশি ভিড় থাকে আগের মতোন ভিড়তা হয় না দোলের মেলাতে অনেক ভালো ভালো জিনিস কিন্তে পারা যায় দাম তাও ঠিক থাক থাকে আর অনেক জিনিসও থাকে দেখে কিনতেও বেশ ভালো লাগে সন্ধ্যে হলেই কাঁচা কাঁচি তো সন্ধ্যে হলেই মোনে হয় সবাই মিলে প্রতিদিন এক বার কোরে মেলায় গিয়ে ঘুরে আসি মানে যতোদিন মেলা থাকে ততোদিন যেতে আমি তো আগে যেতাম প্রতিদিন একবার কোরে অন্তত যাবোই সন্ধ্যে বেলা মোতা মতি কিছু খাই বা কিছু না খাই মেলাতে গিয়ে ঘুরবো ঘুরে তুরে বাড়ি চলে আসবো প্রতিদিন যেই কয়দিন মেলা থাকবে প্রথম দিন থেকে last দিন পর্যন্ত

গিয়ে ঘুর পাক খেতাম শুধু আর খাবার দাবার অল্প মাঝে মাঝে খেতাম মায়ের জন্যে নিয়েও আসতাম প্রতিদিন গিয়ে বেশ ভালোও লাগতো মেলাটাতে মেলাতে দেখা হবে হ্যা আবার মেলাতে একসাথেই যাওয়া হবে কুনুদিন গেলে আবার ফির দেখা হবে ঠিকাছে ভালো থেকো আবার ফির দোল মেলাহোক মিলন মেলাহোক যাওয়ার সময় আমাদেরকে বোলো সবাই মিলে একসাথে জবাহবে হ্যা নিশ্চই সবাই মিলে একসাথে জবাহবে আর মোনে কোরে মাঝে মাঝে Phone কোরো ভালো থেকো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 আচ্ছা

দিন কেমন কাটলো আলহামদুলিল্লা ভালো আচ্ছা আজকে আমার দিন অনেক ভালো কাটলো শুক্রবার ছিল তো তাই অফিস যাওয়া লাগে নাই

তারপর কি কি করলা আজকে

আচ্ছা বাইরে তো যাওয়া পরে নাই, আজকে না আজকে নাই বাসাতেই সবাই ভুক্তভুগি এটার

দেখা যাইতাছে রাস্তাঘাট গুলো এতো ন্যারো আমাদের, তার মধ্যে এতো গাড়িঘোড়া, আমাদের মানে পাবলিক ট্রান্সপোর্ট থেকে যার যার প্রাইভেট ট্রান্সপোর্ট গুলো এতো বেশি যে রাস্তাঘাটে নামলেই এতো পরিবতে ট্রান্সপোর্ট যে পাবলিক ট্রান্সপোর্ট তো চলার তো জায়গাই নেই আর পাবলিক ট্রান্সপোর্ট গুলো এত কম হওয়াতে মানুষের এতো গ্যাদারিং সবকিছুতেই একটা সাফোকেশন আসে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 এগুলা নিয়ে আসলে কিছু আমাদের ভাবা দরকার না আহ তো বর্তমানে তো অনেকেই চেষ্টা করে যে যত দ্রুত যাওয়া যায় সাইকেল হোন্ডা এগুলা ইউস করা

ওই কারণে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 এতো jam তারপরেও honda বা cycle এগুলে রিস্ক আছে তো যাওয়া যায়না use করা যায় ঠিক আছে কিন্তু সবার তো এটা আবার afford করেনা সবাই তো এটা afford করেনা সবার পক্ষে সম্ভব নয় নিজের ব্যাক্তিগত হোন্ডা বা সাইকেল থাকা, সবাই যে সুবকিছু খুব ভালোভাবে চালাতে পারবে তাও কিন্তু না হ্যাঁ মানুষ তো অতিষ্ট মানুষ তো চায় তাড়াতাড়ি যেতে কিন্তু একটা মেয়ে মানুষ সবসময় সবার সামনে হোন্ডায় যাবে বা scootyuse করবে সবার পক্ষে ই জিনিসটা সম্ভব হয়না, সবাই মনে করে যে সবাই মনে করে যে হা একটা হোন্ডা কিনে ফেলেন বা যেই করে ফেলেন কিন্তু এটা তো হয়না আমার ability না থাকতে পারে আমার সাহস না থাকতে পারে আমার বাসা থেকে restriction থাকতে পারে আর আমি ই জিনিসটার জন্য ready না থাকতে পারি হা কিন্তু আমাদের কে তো alternative কিছু ভাবতে হবে জেমন আমি মনে করি যে সব off সবগুলো এলাকার office বা school আলাদা আলাদা প্রতিষ্ঠান গুলি আলাদা আলাদা টাইম ই শিফট হয়ে যাক তাহলে দেখা যাচ্ছে কি এক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

ছিল তারপরে আবার ফিরে আসছে, আর same টেবিল ফিরে আসাই ভালো বেশ, আর ওরা এক ঘন্টা আগে যে সকালের time টা company এর লোকগুলো বের হয় তারাও বের হয় আরো বেশি জ্যাম টা ক্রিয়েট করে, এর চেয়ে ভালো যদি বিকেলের দিকে একটু আগায়া দিতো মানে আর সকালের দিক একটু পিছানো হয়তো তাহলে মাঝ টাইম এর মধ্যে যেয়ে এসে শেষ করে ফেলতো কিন্তু clash টা ওই সকালবেলাতেই হয় যে টাইম টা আমাদের কে in time office টা ধরতে হয় আমরা আসলে আমরা চাকরিজীবীরা আসলে এ জন্য অনেকটা suffer করি, এ জিনিসটা আসলে কাউকেই বুঝানো যায়না

ইটা তোআমাদের প্রতিদিনের এখন সঙ্গী হয়ে গেছে তো এটা ছাড়া আমরা একটু অন্যদিকে কথা বলতে পারিনা কথা বলতে পারি, আরো দেখা যাচ্ছে যে আমাদের যে মেট্রো রেল এর যে প্রজেক্ট

metro rail এর project টা শুরু হোলেও এ জিনিসটা কমে আস্তে পারে, অনেক একটা route এর মানুষজন প্রায় যদি ওটা use করে তাহলে এদিকে নিচের দিকে চাপটা অনেক কমে যেতে পারে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 উম fuel যে জিনিসটা হম যার যার ব্যাক্তিগত গাড়িটা আছে তাদের যে fuel cost টা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, তারাও, তারাও আস্তে আস্তে দেখা যাচ্ছে পরে সেগুলোকে sell দিয়ে হোক বা বাসায় রেখে হোক এরকম public transport use করা শুরু করবে হম fuel এর cost টা আস্তে আস্তে এমনভাবে বেড়ে যাচ্ছে যে গাড়ি ভাড়াও বেড়ে যাচ্ছে

হ্যাঁ ইনকাম তও বাড়তেছে না সবারই ইনকাম যেটা আছে সেটাই উম মানে বাড়াইতেও পারতেছেনা যে জন্য মানুষের বিশহাজার টাকা বেতন বা বাইশহাজার টাকা করবে ওটা কোম্পানি ও পারতেছেনা বা ইনকাম তো বাড়তেছেনা ওই কারণে তারাও বাড়াইতে পারতেছেনা আর তাদের তো সবকিচুতেই হিমশিম খাওয়া খাইতে হচ্ছে যে প্রত্যেকটি জিনিসের নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামগুলা বাড়তি তেল, চিনি, আটা বলুন চাল আহ আজকে দেখা যাচ্ছে যে

আবার দেখা যাচ্ছে যে চালের কেজি ও বাড়তি কোথায় কত টাকা সেদিন ও তো একশো টাকা ছিল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

হা শীতের মরসুম ইটা আমাদের জন্য খুব ভালো একটা খবর কিন্তু কিছুদিন আগেও তরকারির মধ্যেও যাওয়া যেতোনা এতো দাম সবকিছুতে, যেটা ধরবো সেটাতেই এতো দাম হয়ে যেত যে মানাতোনা হাঁ পরিমান এর সাথে এটার দাম টা, এখন আবার সবগুলো সবজি এর দাম খুব ভালোভাবে নেমে আসছে, সবাই একটু প্রায় ক্ষমতার মধ্যে আসছে এটা আসলেও ভালো খবর কিন্তু তার সাথে সাথে শুকনো আমাদের যে জিনিসগুলা আছে চাল, আটা, তেল এগুলার যদি দাম একটু কমে যেত অনেক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 এতো বেশি অভাবগ্রস্ত এখন চারদিকে, কেমন যেন একটা হাহাকার কাজ করতেছে সবার ভিতরে যেন কারোরই চলছেন ব্যাপার টা এমন এ হচ্ছে যে চলছেইনা কারো সবারই কিছু লাগবে, সবারই আর একটু লাগ্ সবারই আর একটু লাগ্তো আর সত্যিই লাগতো না এটা তো অবশ্যই, কিন্তু ওটা যে কমাবে সেটার তো আর এ নাই মানে ক্ষমতা নাই এখন যে শীতকাল, শীতকালের যে সব্জিগুলা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 যার কারণে ওই তেলের দাম বাড়তি, উম মানে জ্বালানি তেল যেটা এগুলার কারণে সেই সেই ঘুরেফিরে সেখানেই চলে আসে ফুয়েল এ চলে রাস্তায় বেশি, যে জ্বালানি তেল তার দাম অনেক বেশি হওয়ার কারণে তার প্রভাব টা এখানেও পরে যাচ্ছে এটাই ঘুরে ফিরে এখানেই আসছে ব্যাপারটা, তবে একটা জিনিস হচ্ছে আমি তো ভাবতাম যে এতো বোরো একটা প্রজেক্ট হচ্ছে আমাদের দেশে

সার যেখানে আগে ছিল এখন দুইশ তিনশো টাকা বেড়ে গেছে, ওই কারণেও সারের দাম টা এই আটা বা চালের দামটাও বেড়ে যাচ্ছে এ তো এটা দেখতে হবে বা মাথায় রাখতে হবে কিন্তু আমরা মানে যারা নিম্ন আয়ের মানুষ তাদের ক্ষমতা শেষ তারা এখন নিরুপায় কিন্তু হ্যাঁ সরকার এরও এদিকে খেয়াল রাখতে হচ্ছে সরকার কৃষি এর মাধ্যমে হ্যাঁ সরকার হ্যাঁ হ্যাঁ এই জিনিসটা সরকারের খুবই ভালো উদ্যোগ কিন্তু হচ্ছে কি যাদের actually দরকার জিনিসটা তাদের থেকে বেশি যাদের খুব বেশি দরকার নেই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 না কিন্তু এরকম তা করে কিন্তু সুযোগ হয় ওই সিরিয়েল তা নাই ওই সিরিয়েল এ যারা

ঐটা নাই এখন প্রত্যেকটি ওয়ার্ড এ যারা ওয়ার্ড কাউন্সিলর আছে তাদের কে বলে দিচ্ছে বাহ এটা খুব ভালো

হাঁ ভোটার আইডি ইটা প্রশংসার যোগ্য করে তারপরে তাদের ওই একটা নির্দিষ্ট দোকান বা পয়েন্ট এ গিয়ে তারা এই প্রোডাক্ট গুলা নিতে পারবে এখন আর ঐরকম আর গাড়ির সামনে লাইন দাঁড়িয়ে যে নিতে হবে বা ভিড় বা হৈচৈ বা সে পাইলো সে পাইলোনা এগুলা আর নাই আজকেও দেখা

কেউ নিতে পারতেছেনা তাদের যাচ্ছে কার্ড নেই মানুষ যে জিজ্ঞাসা করবে যে ভাই কোথেকে নিবো কিভাবে নিবো হা যাদের এই ওয়ার্ড এর কার্ড আছে তারাই পাবে অন্য ওয়ার্ড এর লোকজন এসে এখানে নিতে পারবেনা হাঁ ইটা খুব ভালো যার যার নিজেদের ওয়ার্ড থেকে নিবে এটাই তো ভালো তানাহলে আমি এখানেও নেবো ওখান থেকেও নেবো যার সুযোগ আছে সময় আছে সে তো সব জায়গা থেকে নিতে চাহিবে ইটা একটা ভালো উদ্যোগ তার সাথে আমাদের যোগাযোগ ব্যবস্থা টা অনেকটা উন্নত অনেক বেশি উন্নত হয়ে গাছে আগের থেকে বিশ্বাস করো বা সেদিন অফিস এ আমার একজন বোরো আরকি সিনিয়র স্যার বলছিলেন যে আমি আজকে খুব একটা জরুরি কাজে সকাল সকাল গিয়ে সে পদ্মা সেতুটা ইউস করে যে বরিশাল থেকে তার একটা অফিস এর খুব ইম্পরট্যান্ট একটা ডকুমেন্ট ছিল হাতে হাতে দিয়ে আবার সন্ধ্যার সময় ব্যাক করে চলে আসছে আর সেটার কারণে মোটামোটি বেশ কিছু বেশ কিছু মানে যে ইনকাম টা বেড়ে যাবে মানে সেই ডকুমেন্ট টা দিতে না পারলে অনেক টা লস হওয়ার সম্ভাবনা ছিল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

আমরা খুব খুব বেশি তাড়াতাড়ি না হলেও খুব তাড়াতাড়ি আমরা সুবিধা গুলা দেখতে পাবো হাঁ অবশ্যই হয়তো বা আমরা খুব বেশি বাট এখন ই আমরা আশা করছি এরকম জিনিসগুলা অনেক মানে ঢাকার বাইরে এখানে এই যে পদ্মা সেতু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

ঢাকা তিনদিক যে

মানে ঢাকা কেন্দ্রিক তার

ঢাকার ভিতরেই তো জ্যাম বাট ঢাকা ঢুকতে গেলে জ্যাম ঢাকার ভিতরে জ্যাম ঢাকার যে মেন্ পয়েন্ট গুলোতে জ্যাম হাঁ আসলে কি আমাদের ক্যাপিটাল ছাড়াটা এখন পর্যন্ত ক্যাপিটাল এর মতো সুযোগ সুবিধে অনেক হওয়ার কারণেও আমরা ক্যাপিটাল থাকার পরেও ক্যাপিটাল ছাড়া আসলে চলতে পারছিনা

hello

যে কথাটা বলছিল রচনা নাকি মদ খেতে গেছে বলেছে

রতন আমাকে বলেনি। ওর বলেছে

ও সবার সাথে কদর করে। এদিকে এত dialogue দিচ্ছে আবার ওদিকে সবাই কে বলে বেড়াচ্ছে কেনো ওকে তো আমি চিনি তবুও সবাই বলে ও ওকে তাও একটা বললে হয় আদিত্য কে বললে

সিদ্ধার্থ মদের খেয়ালে বলে ফেলেছিলো ওসব একটাই ছিল সেটা সিদ্ধার্থ ও ভালো করে জানে না কালকে যদি তুই সিদ্ধার্থ কে phone করতিস তালে ও আবার জানতো

হ্যাঁ ও যদি একবার জিজ্ঞাসা করতো যে কে এনে দিয়েছে আমি বলতাম অন্য একজন এনে দিয়েছে আহ এটা কি বলতো আমাদের থাকতে হবে যদি ও কোনোদিন আদিত্য কে বলে দেয় সবাই মাঝে মাঝে আদিত্যর মিলে মিল করে আদিত্য জানতো আদিত্য জানতো বুঝলি তো যে ওদের খেলা কিন্তু সব শেষ হয় যাবে মাঝে মাঝে কয়েকটা দেয় আমাদের এরকম target এ রাখতে হবে মানে কেন আদিত্য যেন আমাদের কোনো clue না পায় কোনো clue না পায় এরকম target রাখতে হবে

হম বলা যায় না কে কখন ছোবল মারবে বলা যায় না এই বিকাল বেলা যখন ওই phone থেকে কথা বলছিলাম তুই কি তোর number থেকে একবার ও phone করেছিলি না ওই একটা থেকেই করেছিলি কথা বলছিলাম তোর সাথে আমার ওই phone টা তে তুই যে কবার phone করেছিস ।এক থেকেই করেছিস নাকি এমনি call ও করেছিস

আমি কিন্তু number ফাম্বর delete করিনি আমার দেরি হয় গিয়েছিলো বলে তাড়া তাড়ি আমি phone টা নিয়ে রেখে দিয়ে চলে গিয়েছি তবু একবার check করে নেবে কি আছে মামা বাড়ি সেরকম কোনো অসুবিধা নেই কারণ মার phone এ recharge নেই. মা phone তোকে করতেও পারবে না না ওটা বলছি না বলছি যদি number কাউকে দিয়ে করায় সেটা আলাদা ব্যাপার না কাউকে মা number দেখাবে না কাল সকালে একবার দেখে নেবো

আমার ঠিক মনে পড়ছে না

কাল সকাল এ দেখছি মা আসুক দেখছি হ্যাঁ কালকে কি ঠিক করবে ওটা

হ্যাঁ সকাল বেলা আগের বাড়ে যেরম check করেছিল শুকনো জায়গায় ওরম পরিষ্কার পরিছন্ন ভাবে photo মটো তুলে রাতের বেলা কি ভোর বেলা করেছিলাম ওটাই ওরকম করবে দেখা গেল যত দিন না এটা সামনে period টা হচ্ছে মাথায় চিন্তা থাকবে কালকে আগে ওটা দেখি তোকে তো phone করলে অন্য call এ ব্যাস্ত বলে হতেও পারে পেলেও পেতে পারে

আমার মনে হয় ভালো করে check করলে ঠাকুর ঠাকুর করে বললে অন্য সময় বলবি phone এ এগুলো personal কথা এটা কারোর নাম বলছি কি চেক কর এ

আমি কিছু কি নাম বলিছি কি check করো তার মাঝখানে এমন একটা কথা বলেছিস সেটা তেই তো বোঝা যাচ্ছে কি কথা

ও না বললে তো কোনো অসুবিধা নেই তুই যদি বলতিস যে সামনের মাসে না হলে অসুবিধা আছে তাহলে ঠিক ছিল ও ঠিক আছে কোনো অসুবিধা নেই ঠাকুর ঠাকুর করে যদি ভালো হয় যাই তবে তো খুবই ভালো ঠিক হয়ে গিয়েছে কদিন যেমন কেমন অসুবিধা হচ্ছিলো সেরকম তো আর হচ্ছে না না হচ্ছে না তো না পুরোপুরি ভাবে clear হচ্ছে সামনে date ওটা কাজ টা হচ্ছে তত দিন ঠিক ঠিক আছে কালকে দেখি না দেখ তোরা সবসময় সাবধানে থাকবে number টাম্বার reset করে রাখবে আর সাহেবের থেকেও অনেক জিনিস সরিয়ে রাখবে সাহেবের থেকে কোথায় সরাবো

কারণ তোমার এই eightGBchip টা অন্য কোনো বিষয় কাজে লাগতেই পারে কারোর না কারোর হ্যাঁ ওটা তে অনেক কিছু আছে ওটার সঙ্গে রাখবো না

ওই chip টা তে তো অনেক কিছুই আছে ওটার সঙ্গে রাখবো না